উম তোমার উম তখন সবাই উম বাড়িতে আত্মীয়স্বজন আসেতো। উম আনা হয়। মানে অনেক মানে তোমার জায়গায় জায়গায় বড় বড় খাশি থাকে।

আহ উম তোমার অনেক মেলাতে যাই আমরা সবাই মিলে রাতের বেলায়। সব বন্ধুরা মিলেও ঘুরতে যায়, মেলা দেখতে যায়। কানের দুল-ফুল নানা রকম‘ উম তারপরে উম খায় পুজোর আগের দিন। একাদশী যখন তখন খুব মন~মনে হয় কি আনন্দ হয়। এই যে মেলা হচ্ছে আহ মেলা মেলা হচ্ছে। আগেতো এর আগে স্কুলে যেতাম তখন মানে স্কুলেতে যেয়ে মেলায় যেতাম, মজা হত তখন খুবই আহ বিদ্যালয় যেতে প্রতিদিন বিদ্যালয় যেতে খুব মনে হত । বিদ্যালয় গিয়ে উম মেলা দেখতাম, ঘুরতাম, খেতাম, বাড়িতে আর খেতে আসতাম না। ওখানেই

আর উম মেলাটা উম সবাই মিলে খুব দেখতাম। আমার মায়ের মা তারপরের দিন আবার এক জায়গায় পুজো উম মানে পুজো হত বলে পরের দিন ভোরবেলায় আবার একটা জায়গায় সেখানে মা যেত। সেখানে মহাদেবের মন্দির আছে। সেখানে মাকে নিয়ে যাওয়া হয়। উম কিছু কিছু অনেক ছড়া আছে বলে কিন্তু বলে নাকি মায়ের বিয়ে দিয়ে দিতে নিয়ে যাওয়া হচ্ছে। উম কিন্তু সঙ্গে বিয়ে হয় না। আহ নিয়ে চলে আসে আবার। উম যেখান থেকে উম জায়গাটা থেকে। সেখানেও মানে পুজো হয়। উম সেখান থেকে নিয়ে চলে আসে। উম তারপরে আবার সেখান থেকে নিয়ে চলে আসে।

উম মানে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম, প্রচুর ভিড় মনে হয়। অনেক রকম পশু বলি হয়। কত মানুষ কত বলি দিতে যায়। সবাই নাচে কত। উম প্রচুর ভিড় হয়। অনেক ভিড় হয় ওখানটা। উম তবে মায়ের পুকুরটাও বড় এই পুকুরেতে মাকে নামায়, স্নান করায়। একটা ওখানে একটা মন্দির আছে।

ব্রাহ্মণরা আবার নিয়ে আসে। নিয়ে এসে উম নিয়ে এসে উম কাঁধে করে তিন তলার মতন করা আছে। সে চতুর্দোলায় উম চতুর্দোলা করে মাকে নিয়ে আসে। সে চতুর্দোলাটাকে খুব সুন্দর সাজায়। ফুল দিয়ে এতো সুন্দর সাজায়। তারপরে মায়ের উম মানে পুজোটা যেই হয়ে যায়। তারপরে মা মানে যারা যেমন মানত করে সেরকম ভোগ হয় মায়ের। খুব সুন্দর ভোগ দেয়। ভোগ দেয়ার পর রাতের দিকে

কতরকম বাজনা করে, light এর কাজ করে। উম অনেক রকম দেখতে, অনেককিছু দেখা যায়। উম তোমার মানে অনেক আহ অনেক আহ মানুষের ইচ্ছে পূরণ হয়। তারা মায়ের কাছে আসে, উম পুজো করে। উম মানত করা থাকেতো। মা ইচ্ছে পূরণ করে তখন। উম তারা মাকে অনেক কিছু দেয়ও। কতো সুন্দর সুন্দর মাকে শাড়ি পরায়। দেখতে ভালো লাগে। উম তোমার মন্দির তাও খুব সুন্দর, বড়সড়। উম খুব ভালো, প্রতিদিনই মায়ের নিত্যদিনের ভোগ হয়। উম দেখার আছে তারপরে মেলা উম পুজোর সামনেতে উম কতো দোকান বসে। মায়ের কতো পদ্ম ফুল বসে আনে। অনেক কিছুরই দোকান বসে ওখানে মন্দিরের সামনেটায়। মায়ের উম দর্শন করতে যায় মায়ের জন্য। তখন ওখান থেকে কিছু ফুল, দুধ চাঁদ মালাগুলো একদম প্রথমে আস্তে আস্তে দিতে হয়, । ওটা উম ওটা ঘরে রাখলে~ রাখে অনেকজনা। উম মায়ের ওটা পুজো করার পরিণয় মায়ের কাছ থেকে।

মা ওরকম বেরুবে। শুনলেও খুব ভালো লাগে। খালি অপেক্ষা করি কখন আসবে দেখবো। ফুল দিয়ে সাজায়। মায়ের উম মূর্তিটাকে খুব সন্দর শাড়ির আচঁল দিয়ে সাজায়। উম খুব সুন্দর দেখতে লাগে। উম আমাদের ভালো লাগে। তারপরে সবাই মা আসে বলে উম সবাই হম শুদ্ধ বেটা ছেলেরা উম শুদ্ধ কাপড় পরে~ কাপড় পরে প্রত্যেকে সবাই না গিয়ে উম একটা করে ব্রাহ্মণ থাকে, মায়ের কাছে আসে। মায়ের চতুর্দোলা জেলেরা নিয়ে আসে তখন। জেলেরা ধরে চারপাশে।

উম পুজো হয়।

হম ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ঐ একটু busy আছি কাজ টাজ নিয়ে, কেন তোমার কিসের problem?

হম না শুনিনি, কেন?

হম হম হম তো একটা star এ এত difference হয়ে গেল?

আচ্ছা, RAMADA তবে শুনেছিলাম ইন্দোরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা

তো তোমাদের college থেকে ওখানে পাঠালো কেন? হম হম হম

আচ্ছা তো ওটাও তোমার হয়িনি complete?

না trainee দের তো কাজ শেখাতে হয়ে সেখানো হয়ে training এ তো মানে পরিষ্কার করার জন্যে তোমাদের আনা হয়ে না

হম industry তেই একটু problem আছে, হ্যাঁ কেন পেতে পারো না BSC তে তো graduation complete যখন তাহলে তো তুমি অনেক জায়েগা তেই applicable even মানে non technical যে কোনো company তেই তুমি মানে applicable তুমি atleast interview দিতে পারো selection হবে কি না হবে সেটা পরের ব্যাপার but হ্যাঁ তুমি interview এর জন্য appear করতে পারো। তাহলে তুমি হ্যাঁ HR এর জন্য apply করতে পারো back end এর জন্য apply করতে পারো বা ভালো BPO তে appear করতে পারো।

আহ fixed freelancing তো আমার কাছে আপাততো কিছু নেই but আমি খোঁজ নেবো আর তোমার কি বলে, তুমি যদি মানে হ্যাঁ তুমি backend এ try করতে পারো না backend এ বা human HR বা as aHR তুমি কোথা থেকে job করতে পারো, তোমার MS Office জানা আছে? হ্যাঁ তো ওখানে হম তাহলে তুমি backend এ jobs এ বা তোমার কোনো technical jobs এ apply করতেই পারো as aHR ও তুমি এপলাই করতে পারো আমি একটা কাজ করবো আমি তোমাকে আমার company তে তোমাকে refer করে দেব । ওখানে দেখো তোমার interview হিসেবে তোমাকে department choose করতে দেবে ।

তোমার এমনি এখন CV বানানো আছে তো একটাও হ্যাঁ তো ঠিক আছে তুমি ওই CV টাই আমাকে পাঠাবে আমি একটা fresh CV বানিয়ে দেব তোমার prior experience এর সাথে তোমার এখন current experience এখন যেটা freelancing করেছো project গুলো ওই project গুলো মানে আমাকে একটু লিখে পাঠিয়ে দিয়ো আমি তোমাকে ওই হিসেবে একটা নতুন fresh তোমার CV বানিয়ে দেব। হ্যাঁ তো ওটাও mention করে দিও, হ্যাঁ ওটাও mention করে দিও তুমি যেখান থেকে internship করছো ওখান থেকে ওরা hire করছে না তোমাকে মানে কোনো chances আছে hire করার?

না sales দেখো sales ওটা প্রচন্ড মানে tough আর ওটা পুরো target oriented job ওটা মানে plus খুব বেশি scope নেই ওতে কোনো কিছুর জন্য scope নেই career growth এর জন্য scope নেই ওটা না যাওয়াই better আমি তো ওটাই suggest করবো ওটার দিকে না তাকানোই better হবে হ্যাঁ তোমার আমি CV টা বানিয়ে দেব আগে ভালো করে কালকের মধ্যে তারপর তুমি, আমি দেখছি কোথায় কোথায় CV টা পাঠানো যায় plus আমার নিজের organisation এও refer করে দেব আহ এখানে ফ্রেশের হিসেবে তুমি twenty k মতোন পাবে in hand

আচ্ছা না, আমি তোমাকে যেখানে refer করবো তো সেখানে তোমার temporary এখন work from home ই পাবে এবার office কবে যাবে, কবে যেতে হবে, কবে খুলবে তার কোনো ঠিক নেই but হ্যাঁ temporary work from home ই থাকবে এটা office টা হবে Ahmedabad, Gujarat হ্যাঁ but সেটার chances অনেক কম but যদি তোমার office থেকে ডাকে তখন যেতে হলে Ahmedabad ই ওটাই site আমাদের main site আমাদের TeletechTTECTechTTech না না এখানে, ওরম কিছু নেই voice এর কোনো এখানে chances ই নেই ওরকম কিছু project ই নেই ওরকম কোনো process ই চলেনা হ্যাঁ interview টা একটু tough আছে অতোটা ও না যে crack করা যাবে না, interview টা একটু tough but হ্যাঁ ওটা একটু ঠিকঠাক ভাবে দিলে ওটা crack করে দিতে পারবে, চারটে round হবে একটা হচ্ছে first এ pre-assessment তারপর এ আরেকটা assessment papers থাকে ওটা তে আমাকে submit করতে হবে তারপর এ HR round আছে HR round এর পর last এ যেটা সব থেকে difficult round সেটা হছে কি OPSround operations এর ওই OPSround টাই তোমাকে একটু ভালো করে নিজেকে আহ মানে আহ prepare করতে হবে তো এমন নয় যে হবেনা মানে easy basically easy না, সব কিছুই এখানে over the call বা over the internet আর তোমার সবকিছু মানে mainly সবকিছু mail এ via mail এই থাকবে, interview টা হবে যখন সেটা হচ্ছে তোমার zoom এ হবে

হ্যাঁ হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি আমার laptop থেকে দিয়ে দিও কোনো অসুবিধা নেই আর তারপর কাজের time এ তো, কাজের time এ তুমি উম

আর খালি Wi-Fi connection টা তোমার লাগবে নিজের আর Wi-Fi bill টা company ই দেবে অবশ্য হ্যা ওরা reimburse করে দেবে প্রত্যেক মাসে। হ্যাঁ আমারো কোম্পানি চেনা জানা আছে যেগুলো within কলকাতা তেই আছে, তো সেখানে HR হিসেবে আমি তোমাকে উম মানে বলবো, refer করবো but আমি নিজে তো direct recruit করতে তো পারবনা, আমার যে চেনা শুনা আছে, ওই যে তোমার CV টা মানে ওরা তোমাকে refer করে দেবে, তো ওটা তোমার backend এ হোক বা Human Resources HR এ হোক, recruitment team এও যদি পেতে পারো যেটা HR and team ওটাও খুব ভালো! ওটাও খুব ভালো, মানে ওটাও basically work from home এ হয় চিন্তা নেই হম হম হম হম তুমি মনে করে আমাকে details গুলো পাঠিও আর ওই CV তা পাঠিও, ওটা যেটা মানে fresh, তোমার CV বানিয়ে দেব। ঠিক আছে হ্যাঁ ওটাই better হবে, ওর থেকেই একটা fresh CV বা fresh copy বানিয়ে দেব, ওই fresh copy টাই তোমার refer করার জন্য পাঠাবো, তোমাকেও একটা পাঠিয়ে রাখবো নিজস্ব কোনো apply যদি করো তাহলে এই CV তাই পাঠাবে।

তোমার কোনো existing bank account থাকলে তাহলে তুমি ওটা তাই apply করতে পারো, but এখানে HDFC, AXIS, STATE BANK, এই তিনটে bank ই best bank এই চারটি bank এ salary account applicable যদি এই চারটি bank এর মধ্যে bank account থাকে তাহলে তুমি salary জন্য দিতে পারো, আর যদি এই চারটি bank মধ্যে না থাকে তাহলে নতুন salary account বানিয়ে দেবে।

হ্যাঁ হ্যাঁ! করে দেব আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ! নিশ্চই সে তো বুজতে পারছি তো ঠিক আছে, ওগুলো যা আছে তোমার হেল্প করিয়ে দেব । আর round তা তোমাকে prepare করিয়ে দেব কি কি বলতে হবে, কি questions আস্তে পারে কিরকম কিরকম মানে ওরা কি কি শুনতে চায় exactly ওরকম ওরকম কথা গুলি বলবে, আমি তোমার সব মানে guide করে দেব ওগুলো চিন্তা করার কিছু নিয়ে। এখানে তোমার মানে aadhar card তোমার হম educational qualifications, date of birth তোমার birth certificate যেটা আর aadhar card আর pan card আচ্ছা pan card যদি না থাকে তাহলে বানাতে হবে কারণ pan card এখানে must. . তুমি শুধু এখানে না যেকোনো company তে interview দাও, যেখানে interview দিতে গেলে, pan card সব থেকে আগে লাগবে pan আর aadhar, এই দুটো ছাড়া কোথাও তোমার মানে হ্যাঁ ওটা তো খুবই easy, তুমি আজই করে দিও apply, কেন এদের interview তো finalise, এদের process তো দু মাস লাগে, সে দু মুশ না হলে এক মাস, ওরা বলেই দেয় twenty -ফাইভ to thirty days.

তুমি online pan card apply করো, sunday হোক কি Saturday matter করেন। হ্যাঁ nisc. gov. in বলে একটা site আছে ওখান থেকেই তুমি pan card এর, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেব।

একদম একদম একদম, তাহলে কালকে CV তা সব করে নিয়ে তোমাকে monday আমি রেফার করে দেব আর একজনের সাথে দেখি যদি sunday কথা বলতে পারি দেখি তোমার কথাটা বলবো আর CV টা forward করবো।

হ্যাঁ হ্যাঁ নিশ্চই নিশ্চই ওটা তোমাকে পাঠিয়ে দেব, তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ! একদম একশবার, interview তে দিতে পারবেনা, allowed নয়, নিতে পারো কিন্তু ওটা মুশকিল হয় যাবে কি আর করা যাবে।

হ্যাঁ time আছে! forty minutes এ complete করতে হবে। ঠিকআছে ঠিকআছে ঠিকআছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম হম হম হম এই এই চলছে চলছে, এই তো এখানেই আছি, বোম্বে তে বসে আছি, বিগ বস দেখছি, আরে হ্য়াঁ, আমি তো top, মানে নম্বর one contender হতাম,

হ্যাঁ ভয় লাগাটা দরকার ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি দেখেছিস তুই? কি বলব? তুই দেখেছিস? কাকে দেখে দেখেছিস? দেখো, আমি বিগ বসে যেতাম, ঠিক আছে? কিন্তু বিগ বস ওয়ালা বলল, তকে, তুমাকে তো আমি afford করতে পারব না, ঠিক আছে, তো, না, ও আমাকে সেটা বলেনি, তুমি একবার মুখটা বন্ধ রেখো, হ্য়াঁ? ও আমাকে বলল, কি, এতো টাকা,

একটু কম করো, কম করো আমি বললাম, কম হবে না আমি থাকলে সবাই দেখবে, মানে, সবাই মানে, রান্না-টান্না ছেড়ে, কাজ-টাজ ছেড়ে দেখবে তো তোমার TRP টা তো অনেক বেড়ে যাবে না তো, আমার তো মানে সেটা, একটা drop এর মত তুমি আমাকে pay করছ তো সে আমাকে বলল কি না, না আমরা দেবো না তবে আমি ঠিক আছে দিও না তাহলে তুমি পাবেও না, না দিলে কি করে পাবে? হ্য়াঁ, তুমি তহ নিশ্চই ওদের support করবে তুমি তো একটা নির্লজ্জ, সে কে বলল দশ পয়সার লোক? তোমার লজ্জা নেই বলতে এগুলো? তোমার লজ্জা লাগে না দশ, তোমার লজ্জা লাগে নাই? দশ পয়সা, দশ পয়সা বলছ তুমি কি দশ টাকার মানুষ? সে তোমাকে শাড়ি পরিয়ে আমি dance করাব, সেও তুমি dance টা করে নেবে, বলবে ঠিক আছে দশ পয়সা দিয়ে দিও আমি dance টা করেনি । সেটাই তো বললাম তো তুমি সেই, তো তুমি শাড়ি পরেও ডান~ এর নাঁচ করে নেবে, নেঁচে নেবে। তহ সেটা, সেটা হচ্ছে কমল হাসান ঠিক আছে? সেটা হচ্ছে কমল হাসান, তুমার মতন মানুষ একটা নেই। কিছু না ছেড়ে দাও তুমি শুনে ফেলেছ? শুনে ফেলেছ কি বললাম? সেই গুলো শুনতে নেই ঠিক আছে বলে দিচ্ছি আবার সে তুমি একটা কিপ্টে মানুষ!

আমি ঠিক জানি, তোমাকে আমি ঘুরিয়ে কিপ্টে বানিয়েছি, ঠিক আছে? এবার শান্তি হয়ে বসে থাকো ওটাকেই বলে তুমি তুমি নিজেই জানো না কিপ্টের মানে তুমি জানো না যাও বই খুলে দেখো,

চলবে কেনো চলবে না? আমি বললাম চলবে, একদম না আমি যখন বললাম কফিটা চা, মানে কফিটা চা ব্য়াস এতো বেশি কথা বলবে না কি বলে! কি না, সেটা তুই আর বলিস না তুই, আমি সে বিগ বস দেখছি, আমাকে disturb করিস না তুই অনেক disturb করিস, জানিস আজকাল? কেনো যে ফোন করলি বুঝলাম, আর বিগ বসে দেখ, ওই, ও ওকে মানে, চুমো খাচ্ছে, ও ওকে চুমো খাচ্ছে, ও ঝগড়া, ওর সাথে ঝগড়া করছে কি অবস্থা! এতো কেও ঝগড়া করে? ইস্ আমার বিচ্ছিরি লাগে কিন্তু আমার ওই বোনটা দেখে তো,

কি আর দেখব সোনা, দেখ আমার বোনটা মানে এমন না, ওর মেয়ে এসে বলছে কি, মা তুমি কি দেখছ? বলছে না দেখবো তুই যা, যা, তুই খা~ খা~ দা করে ঘুমা। তুই এখন কি দেখছিস? কোন বই-টই দেখেছিস?

আমি পাগলি-টাগলি দেখি না আমি ভা~ ভা~ ভদ্র বইগুলি দেখি ভালো, ভদ্র বই ঠিক আছে? আমি একটা বলব তোকে আমি একটা বই বলছি কি বলছিস? একটা বললে চলবে? না, একটা শোনো, আমি ঠিক জানি তুমি শুনতে চাওনা, তুমি শোনো, মুখটা বন্ধ রেখো, হ্য়াঁ? তুমি শুনতে চাও না প্রথমটা বলছি বল, ঠিক আছে শোনো, শোনো, শোনো, এবার আমার কথা শোনো, সে এখানে game হচ্ছে না, ঠিক আছে? তুমি আমাকে কি দেবে game খেললে? এক টাকাও দেবে কিপ্টে মানুষ কোথাকার, শুনো এবার, বলছি যে, প্রথম বইটা হচ্ছে বল্লপুরের রূপকথা ঠিক আছে? কেনো বলব না? তুমি বললে পাঁচটা বলতে ঠিক আছে একটা হলো ঠিক আছে, তারপরে একটা ছোট্ট বই আছে, বই তারিনি যেখানে, সৌমিত্র চ্যাটার্জি আছে, ঠিক আছে কি বললে?

তারপরে কি দেখেছি, আমার দাঁড়াও মনে তো সেরকম পড়ছে না, প্রাক্তন দেখেছি, প্রাক্তন তুমি দেখেছো প্রাক্তন বইটা? দেখো! দেখনি তুমি, just মিথ্যা কথা বলে যাচ্ছো,

হ্যাঁ! ওখানে তহ তুমার বন্ধুও আছে আরে তোর বন্ধুটাও আছে ওই প্রাক্তনে তহ কি বলে? ওর নাম যেই নামটা বলনা এই, ওর নামটা বল আবার, আবার বল, শুনতে পাচ্ছি না ভরত, ভরত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বল্লপুরের রূপকথার ওই বে~ লোকটাও আছে যে ভূত হয়েছিল আমাদের যে নাটকটা করেছিলাম যে ভূত হয়েছিল, ও ও সে, ওই লোকটাও আছে। জানো তো? প্রদীপ না, প্রদীপের যে মানে ঘনিষ্ট বন্ধু যার সাথে বসে বসে মদ খেতো আরে যে কুঠারিতে কাজ করে আরে বলরাম বলরাম বলরাম যে ছেলে, ভদ্র লোকটা আরে বলরাম পাণ্ডে, হ্যাঁ, বলরাম পাণ্ডে ও ছিল না? ও তো ছিল মনে হয়, কাপড় -টাপর ঠিক করছিল আমি বললাম, ওরে বাবা সব বইতে ডুকে গেছো? আমি ডুকলে তহ সেই, আমি ডুকবো ঋতুপর্ণার জায়গায় ওইগুলো আমি থুরি না করতে যাবো, বা যদি দেয়, তাহলে প্রসেনজিৎ এর role টা করে নেবো lesbian হয়ে যাবে, কি আছে? একি ব্যাপার। হ্যাঁ, তোর এই ঋতুপর্ণা আর প্রসেনজিৎ মানে মেয়ে, হয়ে গেলো তো দুটো মেয়ের মধ্যে, চাপ, চাপের, চাপের কথা বলছি না, হ্যাঁ, সেটা তো ঠিকই। হ্যাঁ, বেলা শেষ দেখেছিস তুই? আমার সব থেকে ভালো লাগে কুকুর আর বেড়াল ঠিক আছেও, ঋতুপর্ণা, ঠিক আছে আমার সেরকম জমে না ঠিক আছে? আমার ওই বেড়াল হলেই হবে, কুকুর হলেই হবে, প্রসেনজিৎ এর তহ একদম ভাল লাগেনা কিন্তু আমার, আহ আহ ওই কি বলে ওইটাকে বেলা শেষটা খুব ভাল লাগে,

ঠিকই বানায় ঠিক আছে এতো কি আছে হ্যাঁ, মহিলার নামটা আমার, মানে, মনে পরছে না দাঁড়াও, দাঁড়াও, তুমি বলবে না ঠিক আছে? আমি তোকে বলব, বলার চেষ্টা করছি, দাড়াও এক কথায় সৌমিত্র চ্যাটার্জী আছে। কি,

দাড়াও আমাকে বলতে দাও পুরোটা কেনো তুমি বললে? আমি তোকে বারণ করলাম না ঋতুপর্ণাও আছে, কষ্ট, তুমি আর, তুমি আর কষ্ট কমাবে, বললাম না কষ্ট, কষ্ট আর তুমি কমাবে? মানে, সত্যি,

তা ঠিক আছে তাহলে আমার, আমি যেতাম, তাহলে আমি তহ শুধু সৌমিত্র চ্যাটার্যির জ~ এর জন্যেই, মানে যাওয়া আমার। ঋতুপর্ণা ভাল লাগে, ঠিক আছে,

ওহ ওহ ওহ, তাহলে এখানে এসে বিয়ে করেছে? ওহ, এখানে এসে বিয়ে তাহলে?